সামনে এক আমরা একটা মুদিখানা দোকান দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের গ্রোসারি মাল অর্থাৎ রাইস ব্র্যান্ড অয়েল সয়াবিন অয়েল অনেক কি--

একটা অ্যালবাম দেখতে পাচ্ছি যে অ্যালবাম এর মধ্যে বিভিন্ন ধরনের মানুষ এবং খুব গুরুত্বপূর্ণ ইম্পরট্যান্ট ভি.আই.পি. মানুষ ছবি দেখা যাচ্ছে এবং এটা সামনে সি.সি. ক্যামেরা দেখতে পারছি এবং একটা--

টাইপ -এর এবং ঘরও আছে। এখানে এসে যাত্রীরা-স পার্কিং করতে পারবে এবং একটা পার্কিং এরিয়া এবং সামনে একটা চিমনি দেওয়া আছে যাতে জল থেকে গাড়ি গুলো বেঁচিয়ে রাখতে পারে।